এই তো আলহামদুলা আপনার কি অবস্তা কি করেন আপনি? আমার কাজ হয়েছে সারাক্ষণ শুধু এই movie review দেখা movie তো তেমন দেখনা review দেখে দেখে তারপরে শুনে শুনে তুমি দেখনি গো এইগুলা?